বা দিচ্ছে এমনটা কিন্তু নয় তার এখন,

বহির্বিশ্বে বিশ্বের বাইরে বিশ্বেতে অনেক বিশ্বের অনেক দেশেই কিন্তু, দেশের ভাষাতেই কিন্তু সে গান করে বা গান করেছে।

এই হচ্ছে আহ মানে হিরো আলম হিরো আলমকে নিয়ে যদি আমরা কথা বলি এটা হচ্ছে আপনার আহ মানে, হিরো আলমের মানে জীবনের আহ বা সে জীবনে কি কি করেছেন এই বিষয়গুলো এখন এই বিষয়গুলো খুবই আহ মানে interesting বলা চলে বা,

আলো আলো আলোচিত বা সমালোচিত। ভাই আপনি কি কখনো আপনার এই যে চলচ্চিত্র জগতের বা বিশ্বের ভিতর বিশ্ব বিশ্বচলচ্চিত্র জগতে বহুল আলোচিত,

আচ্ছা আচ্ছা আমিও তো শাহরুখ খানের cinema দেখি প্রায়ই এবং তার cinema গুলোও অনেক,

আহ তিনি কোন দেশের আহ চল,

হ্যাঁ হ্যাঁ এবং ভারতবর্ষের একজন চলচ্চিত্রকার হয়েও আহ সে যে শুধু ভারতবর্ষের ভিতরেই আহ অনেক আলোচিত ব্যক্তি বা,

তা কিন্তু নয়, সে একজন আহ মানে বিশ্বমণ্ডলেও কিন্তু তার,

পুরো বিশ্বই তার নাম মোটামুটি যে জানে। হম হম এবং ভারতীয় অভিনেতা হিসাবে সে কিন্তু ধরেন আহ পঞ্চাশ বছর বয়সেও,

উনিশশো আশি সালের শেষের দিকে মানে শেষের দিকে কিছু উনিশশো আশি দশকের শেষের দিকে, কিছু ধারাবাহিক session মাধ্যমে মানে ধারাবাহিক cinema র মাধ্যমে তার চলচ্চিত্র জগতে আসা। হ্যাঁ আবার এই শাহরুখ খান কিন্তু, উহ মানে আপনি শুনলে অবাক হবেন, আহ তাকে মানে গণমাধ্যমে bollywood এর বাদশা বলা হয়।

এই শাহরুখ খানের কতটি, এটির হিসাব নেই। হ্যাঁ হ্যাঁ তবে আমি যা শুনেছি যে শাহরুখ খান, আশিটির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

চিত্রই মানে খুবই জনপ্রিয়। এবং সে এই উম চলচ্চিত্রের মাধ্যমে,

আহ তার মধ্যে যদি আমরা বলি যে তার মধ্যে রয়েছে আহ চোদ্দোটি ফিল্মফেয়ার পুরস্কার,

আবার ধরেন এই শাহরুখ খানের আহ হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তাকে কিন্তু আপনার,

আহ দুহাজার দুই সালে ভারত সরকার শাহরুখ খানকে,

তো আপনি আরকি, তিনি হচ্ছেন hollywood bollywood এর তারকা মানে হচ্ছে ইয়ে মানে তারকাদের তালিকায় দ্বিতীয় শীর্ষ স্থান পেয়েছেন। এবং তার সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটিরও অধিক মানে rupee রও বেশি।

এতো এতো সম্পদের অধি অধিকারী সে, আচ্ছা আচ্ছা। আবার হচ্ছে হম চলচ্চিত্র জগতের আহ আর একজন আহ আমাদের বাংলাদেশী একজন অভিনেত্রী আছেন,

সামসুন্নাহর স্মৃতি তবে তিনি পরী,

তিনি পরিমনি নামেই অধিক পরিচিত, জি। আচ্ছা আহ তিনি কত সালে ভাই মানে চলচ্চিত্রে,

তাহলে তো অনেক, আহ অনেক আগেই আরকি বলা চলে almost ছয় সাত বছর আগে, অভিষেক ঘটে আরকি চলচ্চিত্র জগতে।

পরীমনির আহ পরীমনি কিন্তু,

আবার তার ধরেন যে আহ তার,

হম আবার সে কিন্তু, আহ ধরেন জি ভাই হ্যাঁ, মাধ্যমে পুরস্কারও অর্জন করেছে। যেমন উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য পুরস্কার যদি বলি বাবিশাস পুরস্কার,

প্রথম আলো পুরস্কার দুহাজার উনিশ, সিই যে এফ বি পুরস্কার performance পুরস্কার দুহাজার বিশ সালে এটাও তিনি পেয়েছেন। হ্যাঁ আবার হচ্ছে আপনার ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার দুহাজার উনিশ এটাও কিন্তু,

তার মানে একটিই ছেলে রয়েছে।

কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবন নিয়ে আহ পরীমনি কিন্তু অত্যাধিক আলোচিত,

আবার আহ দুইহাজার আহ আমি শুনেছি যে সে নাকি দুইহাজার বিশসালে ফোর্বস এশিয়ার একশো, celebrity র মাঝে তার নামটিও এসেছে। জি,

আচ্ছা ভালো থাকেন ভাইয়া।

খুদা হাফিজ।